আ -আ ফুড কোর্স সেন্টার মনে হচ্ছে ।এখানে হাঁড়ি করে বিড়ি আ-আ মানে রাইস বসানো আছে। খাবার দাবার সব তৈরি ফৈরি করা হচ--

এটি একটি হাইরোড -এর মতো মনে হচ্ছে। গ্রামীণ এলাকা দু সাইড -এ গাছপালা সামনে দিয়ে চওড়া রাস্তা চলে গেছে দূর থেকে বাস আসছে।

এখানে একটি অ্যা-অ্যা বা বাচ্ছা বড়োদের অ্যা রাইড করার জন্যে একটি খুব সুন্দর রাইড --

আছে আ সামনে ছোট ছোট ক্যাশ কাউন্টার আছে। বাঁদিকে অনেক লোকজন বসে থাকার জন্য সিট আছে খুব এ সুন্দর এটা।

অ্যা-অ্যা খাবার টেবিল এর একটি দোকান অনেক গুলো পোস্টার টাঙানো আছে। বিভিন্ন রকম কালার এর টেবিল আছে।

একটি বড়ো সোলার প্যানেল এ লাইট পোস্ট আছে ।দূরে একটি লোক দেখতে পাওয়া যাচ্ছে। দূরে অনেক গুলো বিল্ডিং --

দূরে অনেকগুলি গাছ আছে। উর সামনে দিয়ে পাহাড় দিয়ে লতাপাতা জড়িয়ে প--

এটি একটি কারখানার ছবি একটু আ কারখানাতে বড়-বড় পাইপ আছে বিভিন্ন রঙের আ গ্যাস কিংবা-আ লিকুইড জাতীয় দ্রব্য।

সামনে একটি বাইক দাঁড় করানো আছে ট্রেন রেল লাইন -এ এক সাইড এ একটি বিল্ডিং আছে আর পাশে রাস্তা চলে গেছে উম মেঠো রাস্তা।

এটি একটি নিউসপেপার নিউসপেপার কর্পোরেশন -এর ছবি সামনে অনেকগুলি ট্যাক্সি একটি ট্যাক্সি টেকারে দাঁড় করা আছে ডানদিকে বড় বিল্ডিং আছে ঢোকার মুখে --